এই যে ঘরটা চার্চ বটে। চার্চ -টা লাইট বেলুন দিয়ে সাজাইঞ্ছে।

এই যে ঘরটা-আয় সুভাষ চন্দ্র বোসের মূর্তি লাগা আছে।

ব্লক আছে। একটা ব্লক -এ অনেক ছেলেকে।

এই জায়গাটা কিসের প্যান্ডেল বটে প্যান্ডেলটার ভিতরে একটি মূর্তি ।

একটা উ গাছ-এর পাশে গাড়ি আছে। পোল খুটা আছে।

সবার ছেলে লিয়ের জন্যে বসে আছে। অনেক লোক আছে।

একটা পার্ক -এ অনেক গাছ আছে। ছোট আছে বড়ো আছে ।

ডাক ঘরের পাশে-এ অনেক ঘর আছে। ঘরের পছিম দিকে গাছ আছে ।